এবং কিছু মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এবং কিছু মানুষ আ সাইকেল -এ ভ্যান -এ টোটোতে অটো -তে যাচ্ছে এবং রাস্তার এই সাইড -এ একটা চারচাকা দাঁড় করানো আছে।

তাদের কাছে কিছু বা তাদের সামনে কিছু বাইক আছে।

চারিদিকে ওই গাছপালা এবং একটি ল্যাম্পপোস্ট এব --

এবং একটি নীল টিন -এর তৈরি কারখানা দেখা যাচ্ছে।

রাস্তার মধ্যে সাদা রঙের কিছু পাইপ রাখা আছে।

একটি গাড়ি কালো কালার এবং একটি গাড়ি সাদা কালার গ্যারেজ -এর উপরে টিন দিয়ে ঘেরা এবং--

পর্দার পাশেই একটি কাঁচের জানালা দেখা যাচ্ছে এবং--

এখানে ভিভো সেট -এর ফোন পাওয়া যায় এবং --

আহ ডেটল -এর হ্যান্ডওয়াশ এবং কিছু হেলথ ড্রিংকস এবং স্যাভলনের হ্যান্ড --

আকাশী রঙের আরও ছাউনি আছে এবং তার সাইড -এ একটি দোকানে লেখা আছে রেনো স্টোরস এ --

এবং এখানে কিছু ব আহ ব্লু রঙের অম বক্স দেখা যাচ্ছে কিছু লাইট জ্বলছে।

প্লেন -টির সামনে লেখা আছে পাঁচ ছয় আর এবং অনেকটা দূরে কিছু জঙ্গল দেখা যাচ্ছে এবং প্লেন -টির চারিপাশে কটা মানুষ দাঁড়িয়ে আছে এবং প্লেনটির পাশে সাদা সাদা কিছু বক্স দেখা যাচ্ছে।